সামনে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা পার্ক এর ছবি একটি ঘর ঘর রয়েছে ঘরের উপর দিয়ে কিছু চুনি লাইট ঝুলছে আর আ- এখানে কিছু ঝর্ণা পড়ছে।

এখন আমার সামনে যে ছবিটা আছে সেই ছবিটাই দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল এন্ড বিজনেস -এর একটা ছবি। এখানে একটি লোক দাঁড়িয়ে আছে লোকটির মাথায় টাক আছে।

যেমন রয়েছে আ-আ-আ উঁ সি নেতাজি সুভাষ চন্দ্র বসু গান্ধীজি আর দুজনকে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না অবশ্য--

দেখে মনে হচ্ছে এটা একটা কোনো প্রাণী। প্রাণীর উপরে একটা লোক হেলমেট পরে বসে আছে।

আপনাদের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হল একটা ডে ডেম জোন । এখানে কিছু চেয়ার টেবিল দেখা যাচ্ছে এখানে মনে হচ্ছে এটা একটি বড় শপিং মল ।

সামনে যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হল অনেক বড় একটি বিল্ডিং বিল্ডিং এর গায়ে একটি পোস্টারে আঁকা রয়েছে।

এই ছবিতে দেখতে পাচ্ছি এটা হলো একটা ফলের মার্কেট । এখানে প্রচুর ফল রয়েছে যেমন আপেল কমলা মৌসম্বি বেদানা আর আছে।

এটি সম্ভবত উম চার পাঁচ তলা। এর নিচের ফ্ল্যাট (flat)-এ কোন ঘর ঘর নেই।